দু মানুষ আছে পাশে আবার দোকান আছে।

ফুল আঃ ফুল আছে লতাপাতা গাছ আছে সুন্দর।

পাশে আবারও বিল্ডিং তৈরি হচ্ছে বিল্ডিং টার সামনে মাঠ আছে মাঠ আছে জায়গা ধার সেই মাঠে --

অনেকগুলো জিম করার জিনি--

রুম -টাতে লাইট জ্বলছে ফুল আছে ঘড়ি আছে।